এখানে দেখতে পাচ্ছি আমি কতগুলো মানুষ আছে একটা সোলার--

আয়না দেখতে মিলছে তারপর রাস্তা দেখতে মিলছে ঘর দেখতে মিল--

চায়ে হচ্ছে চামচ রাখা আছে কাপ আছে তারপলে পলিথিন আছে বিস্কুট আছে।

কেকের ডিজাইন করা আছে এখানে একটা ইস্কুটি -ও দেখতে মিলছে সেসার একটা গেট দেখতে মিলছে ওখানে চার চাকা গাড়ি ও দেখতে মিলছে।